আমরা একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটিতে অনেক রকমের মালপত্র রাখা রয়েছে।

মাথার ঠিক উপরে একটি ফ্যান দেখতে পারছি।

এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি রাত্রির সময়।

দোকানটির ভেতরে কেনাকাটা চলছে এবং বাইরে দুটি পুতুল দাঁড় করিয়ে রাখা হয়েছে।

রেস্তোরাঁটির সামনের অংশটি পুরোটা কাচ দিয়ে তৈরি হয়েছে।

সঙ্গেই রয়েছে একটি খোলা মাঠ।

রয়েছে ঠিক তার সামনে একটি সিঁড়ি আর কিছু কাঠের ব্লক ছোট ছোট আর দড়ি পড়ে রয়েছে তারই পাশে।

ঘরটি সাদা রংগে সজ্জিত।

এই চিত্রটিতে আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি।

এই চিত্রটির মধ্যে আমরা দেখতে পারছি এক বৃহৎ একটি বৃহৎ মানের মাঠ।

আমরা দেখতে পাচ্ছি এটি একটি আ ক্রিকেট খেলার মাঠ।

এই চিত্রটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি দরগা।

যেখানে সকল মুসলমান ভাইয়েরা আ এসেছে।

এই পুজোটি হচ্ছে ঠিক নদীর ঘাটের সামনে।

এখানে একটি লাল কালার -এর চেয়ার একটি পেশেন্ট -এর বসার জন্য দি চেয়ার রয়েছে।

এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ একসাথে জড়বদ্ধ করে রাখা রয়েছে।

রয়েছে একটি বসার জন্য টুলও।

যেখানে তিনজন লোক বসে কিছু খাওয়াচ্ছেন।

পেছনে আমরা দেখতে পাচ্ছি দোকানের বিষয়ে সম্পর্কিত একটি পোস্টার যেখানে দোকানের ফোন নাম্বার দোকানের নাম আর কি কি সামগ্রী এখানে বিক্রয় হয় তা লিখা রয়েছে।

একটি ছেলে রথের চাকা ঘোরানোর চেষ্টা করছে।

এবং একটি লোক তাকে সাহায্য করছে।

চিত্রটিতে দীর্ঘ লম্বা একটি লোহার ব্রীজ দেখা যাচ্ছে যেটি নির্মিত একটি নদীর উপরে।

এই ব্রিজ -টি সম্ভবত যানবাহন যাতায়াত বা ট্রেন যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে।

দেখা যাচ্ছে নদীর পাশে ছোট ছোট কাঠের ব্লক ভেসে যাচ্ছে।

দূরে দু-একটা ঘরবাড়িও দেখা যাচ্ছে।

যারা লাইন -বদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশের জাতীয় পতাকার সামনে।

ক্ষেতটির মধ্যে জলের পাইপের সাহায্যে জল পরিসেবা দেওয়া হচ্ছে।

আর রয়েছে ঠিক তার পেছনে একটি পোয়াল দেওয়া ঘর।

এই চিত্রটিতে আমরা একটি গৃহ দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি উ গাড়ির শোরুম দেখতে পাচ্ছি শোরুমটির নাম হলো ইয়ামাহা ।

এই চিত্রটিতে আমরা টিনের ব্যারিকেড দেওয়া একটি হাসপাতাল দেখতে পাচ্ছি।

সামনে দিকে দরজার প্রান্তে দুজন লোক তার ভেতরে যাওয়ার চেষ্টা করছে।

তাতে রয়ে-এ-ছে খয়েরি ও সাদা ও সবুজ-ক রঙ।

জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বেরিয়ারও দেওয়া হয়েছে।

যেখানে দু'জন লোক বৈদ্যুতিক যন্ত্র ক্রয় করার জন্য এসেছেন।